হলুদ কালার কিন্তু আমরা অনেকেই পছন্দ করি আর এই সমস্ত কালার -এর জামা কাপড় তো আরো সুন্দর বেশি ভালো লাগে।